কিছু দোকান খোলা আছে এবং সেখানে কিছু দোকান বন্ধ করা আছে | এবং এ দোকান গুলির সামনে একটি বাইক দাঁড় করিয়ে থাকা দেখতে পাচ্ছি।

আমি এই দৃশ্যটিতে দেখতে পাচ্ছি কি যে এখানে ঘর আছে এবং এই ঘরটিতে বাচ্চাদের খেলনার অনেকগুলি খেলনা আমি সেখানে দেখতে পাচ্ছি।

এবং সেখানে একটি দোকান দেখতে পাচ্ছি পাশে একটি বিল্ডিং দেখতে পাচ্ছি এবং আশেপাশে আমি লোকজনও দেখতে পাচ্ছি এবং কিছু গাছপালা।